ফ্রন্ট গৈ গেটের যে সামনে মালা অনেকগুলো টাং--

সাইডেও ফুল দুইট খুব সুন্দর।

আ আর এই সাইডে অনেকগুলো গাছ দেখা যারতাছে।

হোয়াইট কালার খয়রী কালার অনেক খয়েরী আর হোয়াইট কালারের মইধ্যে --

এতে অনেকগুলো কি গাস সুপারি গাস মনে হয় দেখা যায় এদিকের--

গোডাউন্ট গোডাউনটা মনে হচ্ছে আমার--

যে এখানে বিস্কুট টিস্কুট তৈরি করা হয়।

মন্দির মন্দিরটা রেড কালার ।

এটা হল একটা পেট্রোল পাম্প ।

এখানে পেট্রোল ঢুকানোর জন্য একটা জে_সি_বি এসেছে।